দেখতে বেশ ভালই লাগছে রং করা বিভিন্ন ধরনের মূর্তি দেখা যাচ্ছে।

হেলো ফ্রেন্ড এই যে মালদার একটি পার্ক মনে হচ্ছে । বাহ তাই তো সেই পার্ক - টি বাহ কত সুন্দর একটি পরিবেশ।

হায় ফ্রেন্ড এই ছবিটা আপনারা দেখে কি মনে হচ্ছে এটা একটা এ.টি.এম এর ছবি এ .টি . এম বলে তো টাকা ওঠানোর মেশিন এখন প্রত্যেকের কাছে একটা করে এ . টি . এম আছে যে কোন ব্যাঙ্ক এর এ.টি.এম --